তার প্রিয় জন্মভূমিতে ফিরে আসতে চাইছেন তাই বলছেন যে সেই মানব জন্মের টানে সেই প্রকৃতির টানে মানুষের ঘরেই আমি জন্ম নিয়েছি না এলে ভালো হতো অনুভব করে আজকে যে পরিস্থিতি সমাজ পরিবেশ এরকমই এই জীবনে চলার পথে আমি বার বার অনুভব করেছি হয়তো না এলেই ভাবলো হতো এতো প্রতিবন্ধকতা আমার জীবনে এসেছে মানুষের জীবনে এসেছে কবি এক নন সমগ্র জাত সমগ্র মানুষ কে কবি বলছেন মানুষের এগিয়ে চলার পথে প্রচুর প্রতিবন্ধকতা আসে হয়তো মানুষ তখন ভাবে কেন জন্ম নিলাম জন্মটা হয়তো বৃথা কিন্তু তারপরেই কবি বললেন এসে যে গভীরতর

স্নিগ্ধতা সেটা কবি অনুভব করেছেন সেই পরম একটি শান্তি কবি অনুভব করেছেন জন্ম গ্রহণের পর প্রকৃতির যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যের মধ্যে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয় শাশ্বত রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয় নমস্কার তো আজকে আমি বলতে চলেছি আমার class eleventh এর story তো class eleventh হচ্ছে সব মানুষের বা সমস্ত student দের একটা special year যেটা বলবো class tenth এর board আর class twelve এর board এর middle এ senior টি show করার একটা খুবই ভালো জায়গা বা ভালো সময় একটা তো specially আমি যেহেতু একটা কল একটা hostel student আমি বিদ্যালয় থেকে আমি পড়েছি তো আমি পুরো seven years hostel life এ থেকেছি তা আমার hostel life এ থাকার জন্য আমার জন্য specially বা যারা hostel life এ থাকে বা যারা আছে তারা জানে class eleventh তাদের জন্য কতটা importance year হয় বা কতটা fun loving year হয় কারণ class eleventh এ আমরা এত কান্ড করেছি, শুধু কান্ড নয় মজা, মস্তি, threat দেওয়া, ragging আহ তারপরে আহ flirting girlfriend আহ girlfriend পটানো then আহ মার খাওয়া অনেক কান্ড করেছি তো এ সব কান্ড গুলোই ছোট ছোট ছোট ছোট ছোট করে বলতে চলেছি তো প্রথম কান্ড হয়ে গেল যেমন একটা আমাদের মুড়ি party তো hostel এ আমাদের প্রত্যেক শনিবার then যে থাকতো শনিবার দিন রাত্রিবেলায় আমাদের হতো মুড়ি party মুড়ি party তে কি হতো যেহেতু আমরা আমাদের যে room ছিল আমাদের room এ থাকতাম ষোলো জন আমাদের যে hostel room ছিল সে এক একটা room এ ষোলো জন থাকতো তো ষোলো জন আমরা party করতাম Obviously ষোলো জন করতো না কারণ দু একজন একটু থাকে একটু আলাদা আলাদা type এর মানুষ তো না আমি করবো না আমার পড়াশুনা আছে আমার ইয়ে আছে ওই আছে তো ওরা করতো না আর দু একজনকে ডাকতাম না তো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে গেলে প্রায় দশ বারোজন বা দশজন হয়ে যেত এবারে আমাদের hostel এর ভেতরে একটা canteen ছিল special canteen নয় মানে একটা দোকান type এর ছিল তো আমাদের কি ছিল প্রত্যেক week এ যার date থাকতো মানে bed wise করে হতো যে এর bed ও bed এ আছে তো সেই ভাবে সে সেই দিন কিন্তু চানাচুর specially আঁচার যারা west bengal এর বাইরে তারা কিন্তু চানাচুরটা বুঝতে পারে না but west bengal এ চানাচুর জিনিসটা খুবই famous তো চানাচুর কিনতাম চানাচুরটার নামও মনে আছে এত বছর পরে চানাচুরটার নাম হচ্ছে ষাট টাকা দাম ছিল তখনকার time এ এক কেজি চানাচুর তো এক কেজি চানাচুর কেনা হতো, এবার মুড়ি কোথায় পাবো? মুড়ি তো নেই এবারে আমাদের hostel এ কিনা সন্ধ্যেবেলাই snacks দেওয়া হতো তো শনিবার দিন snacks এ থাকতো মুড়ি আর সিঙ্গারা এবারে আমরা কি করতাম? আমাদের দশ জন বারো জনকে বলে দিতাম ভাই আমরা মুড়ি সিঙ্গারা কিন্তু কেও কেউ যেন না খাই তো মুড়ি সিঙ্গারা কেও না খাই তো কি করবে? এবারে অন্যদিন আমাদের কাছে ছোট ছোট plate থাকতো হ্যাঁ এবার ছোট ছোট plate কে আমরা নিয়ে যেতাম আমরা এবারে যার কাছে বড় plate আছে সে বড় plate নিয়ে যেতাম hostel line এ দাঁড়াতাম মেসে মেসে লাইনে দাঁড়িয়ে বেশি বেশি বেশি বেশি করে মুড়ি নিতাম আর তার সাথে একটা সিঙ্গারা দাও তো তো আমাদের hostel এ সেই সিঙ্গারা আর মুড়িটাকে নিয়ে আসতাম, একটা ড্রাম ছিল মুড়ির ড্রাম তো সেই মুড়ির ড্রামের মধ্যে ঢেলে দেওয়া হয়ে যেত এবারে কি হতো? এবারে কেউ কেউ মানে একটু চুকলি বাজি করে দুটো সিঙ্গারাও নিয়ে নিতো কেউ বেশি বেশি মুড়ি ও নিয়ে নিতো নিয়ে নিতো কেউ আবার দুবার গিয়ে দুবার নিয়ে নিত তো এগুলো হত যেরকম করলে আমরা মুড়ি, এক ড্রাম মুড়ি জোগাড় হয়ে যেত এবারে মুড়ি জোগাড় করার পরে রাত্রেবেলা এই রাত্রিবেলায় হল কিন্তু dinner ওই শনিবার দিন dinner অত ভালো ছিল না ওই ঘ্যাট হতো তো এবারে আহ dinner এ dinner পরে ঠিক আমরা বসতাম এবার যে ড্রাম আছে ড্রাম এর মধ্যে যতগুলো সিঙ্গারা আছে সিঙ্গারা দিয়ে ভাগ করা হতো মানে বার করা হতো বার করার পরে ওগুলোকে crunch করা হতো crunch করার পরে ওই মুড়ির ড্রামের মধ্যেই মিলিয়ে দিতাম আবার যে আহ ভুলে গেলাম আর যে আহ ওই কিনতো চানাচুর কিনতো তাকে কিন্তু একটা sauce ও কিনতো ketchup ওই টমেটো sauce পনেরো টাকা দাম যেটা সেটা কিনতে হতো সেটাকে একটু জল দিয়ে একটু ওই মোটা জিনিসটাকে একটু তরল করতাম then ওই ড্রামের মধ্যে ঢেলে দিতাম সর্ষের তেল ঢেলে দিতাম

আর আমি ছিলাম হারামি আমি আর আমার একটা friend আমরা দুজন ছিলাম দুজনেই আমরা সব থেকে মানে top list এ বা head list এ থাকতাম আমরা লুকিয়ে লুকিয়ে সেই light এর অন্ধকারে নীচে নীচে আমরা যেতাম যাওয়ার পরে পাঁচিল টপকে ওইখান থেকে পিঁয়াজ পিঁয়াজ মানে মাটির থেকে বার করে পিঁয়াজ কলিয়ে হালকা ধনেপাতা সব তুললাম সব কোনো কোনো দিন তো টমেটোও পেয়ে যেতাম বাহ এই ওই করে আমি তখন মুড়ি মাখাতাম আর সবাই খাওয়া হতো এবার আরেকটা story আরেকটা story কি হয়েছে আমাদের room এ ইন্দুর অনেক হয়ে গিয়েছিলো তো তো এবারে ইন্দুর প্রচুর হয়ে গেছে bed এর নিচে নিচে ইঁদুর ঢুকে থাকতো. তো এবারে ইঁদুর কখনো দেখতে পেয়ে যেতাম ভাই এইখানে ইঁদুর আছে সবাই চলে আসতো সব guard করে জুতো নিয়ে জুতো ধরে থাকতো আর ইন্দুরটা বেরোলেই সব ধপা ধপ করে জুতো ছুঁড়তো দিয়ে ইন্দুরটা মারা যেত

এবার কি করেছি সব ইন্দুর গুলোকে সুতো ইন্দুর গুলোর গলায় সুতো দিয়ে বেঁধেছি আর সব সুতোগুলোকে আর একটা সুতো দিয়ে বেঁধেছি রাত্রিবেলায় আমি আর একটা friend principle এর room এ গিয়েছি principle এর গেটের সামনে দুটো পিয়ারার গাছ ছিল দুটো পিয়ারার গাছে ওরকম করে সুতলিটা বেঁধে দিয়েছি বাঁধার পরে নিচে একটা কাগজ ঝুলিয়ে লিখে দিয়েছি I quit আমি শেষ ও বাপ principle যখন সকালবেলায় morning walk এ বেরিয়েছিলো ও হো হো class eleventh এর ছেলেদের কি মা কি গাল খেলাম ওটা একটা. আবার কি হয়েছে flirting অনেক মেয়েকে flirt করেছি অনেক মেয়ে অনেক girlfriend ও বানিয়ে ছিলাম আবার break up ও হয়েছিল ততগুলোই breakup হয়েছে প্রায় তিন চারটে হয়ে থাকবে আমাদের class এ তো class এ একটাই ছিল আমার একটাই ছিল আর junior অনেকগুলো ছিল but আবার breakup হয়ে গেছে সেটা বলো আবার কি হয়েছে আরেকটা story বলি আর একটা story হচ্ছে আহ এটা বলবো আমাদের antenna আমাদের TV দেখার story তো আমাদের hostel এ না আমরা week এ এক দিনই TV দেখতে পারতাম only sunday তে রবিবার দিন

আহ tension অনেক ওদের পড়াশোনার চাপ আছে ওদের TV দেখা যাবে না এই দেওয়া যাবে না এই করে না আমাদের ওই TV টাকে tata sky তো ওখানে one day recharge হয় এক দিনের recharge সেটা কিন্তু করেনি আমরা TV দেখতে পেলাম না খুবই frustration হয়ে গেলাম তাই কারণ এতটা frustration থাকে এতটা পড়ার চাপ থাকে তার মধ্যে যদি একদিনের জন্য যদি TV না দেখতে পাই তাহলে কেমন হয়?

প্রায় চার তলা উপরে চার তলা উপরে উঠি উপরে উঠে যতগুলো ওখানে antenna মানে dish ছিল সব sir দের ওখানে vice principle এর principle এর others teachers দের অনেক dish ছিল প্রায় কুড়ি পঁচিশটার উপর dish ছিল হ্যাঁ সব dish কে কি করলাম ঘুরিয়ে দিলাম যতগুলো dish আছে সবগুলোকে ঘুরিয়ে দিলাম কারো tower নেই হ্যাঁ আমরা আবার লুকিয়ে লুকিয়ে নিচে নেমে গেলাম কিচ্ছু বললাম না আমরা কিচ্ছু আমরা বলিনি sir ma'am সবাই বুঝতে পেরে গেলো তারপরের দিন আমাদেরকে বলা হলো যে ঠিক আছে রবিবার দিন তোমাদের TV দেখতে দেওয়া হয়নি তোমরা আজকে TV দেখতে পারো তো আমাদের জন্য extra তিন ঘন্টা ছুটি দেওয়া হলো যেটার জন্য আমার TV দেখতে পেলাম এটা কিন্তু খুবই একটা ভালো কথা আর তাছাড়া আমাদের আর একটা, আর একটা story হয়েছিল আহ এটা এটা কি বলবো? এটা কোন story টা বলি এবার আমরা আহ principle কে নিয়ে তো বলে দিলাম আচ্ছা আচ্ছা একটা প্রেম কাহিনী নিয়ে বলি এবারে আমরা আমাদের ছিলাম science আর commerce but science আর commerce যে দুটো class হতো পাশাপাশি হতো মানে room দুটো কাছাকাছি ছিল

আর science এর অমনিই ছেলে ছিলো ওমনি অতটাই মেয়ে তো আমাদের আমার class এ ছিল পাঁচটা couple আর science class এ ছিল প্রায় আটটা মতন couple

এদিকে সব ওরা এই ওড়না ওড়না ঢেকে ওরা চুমু খাচ্ছে আর আমি গিয়ে বলছি ভাই biscuit খাবি? আর biscuit দিতো আর আমি আমিই class এর monitor ছিলাম ও frustration এ এসে রেগে বলছে ভাই দেখতে পাচ্ছিস না? আমি চুমু খাচ্ছি কেমন করে biscuit খাবো এখন আমি বললাম biscuit টা কি করবো তুই খেয়ে নে বললাম আচ্ছা ঠিক আছে biscuit আমার হয়ে যেত তো এক packet biscuit তো আমার হতো তার সাথে সাথে আটটা couple আটটা হ্যাঁ আটটা বলছি তেরোটা couple তো তেরোটা biscuit আমার হয়ে যেত তেরোটা packet biscuit তো কখনো আমি যদি এমনি lunch করতাম না বা dinner করতাম না প্রায় আমার অতগুলো আমার কাছে biscuit থেকে যেত তা ছাড়া রাত্রে বেলায় আহ খাবার খেতাম, রাত্রে বেলা biscuit খেতাম বা কখনো চা বানাতাম, চায়ের সঙ্গে খেতাম ও আচ্ছা চা থেকে মনে পড়লো আমরা চা কেমন করে বানাতাম তো চা আমরা বানাতাম আহ একটা পেনপেন্সিল নিতাম তো পেন্সিলে আমরা ওই steel স্কেল এর যেটা হয় ওই স্কেলকে ভেঙে বা তাছাড়া যেটা আমরা জিভ ছুলি আহ tongue cleaner জিভ ছুলার ওটা নতুনটাকে ভাঙতাম ভাঙার পরে যে পিছন দিকে দুটো ফুটো থাকে ওখানে তার দিয়ে বেঁধে ওরকম বানাতাম ওই heater type এর তো ওটাকে জলের মধ্যে ঢালতাম জলের মধ্যে ঢেলে জল ওটাকে গরম করতাম ওখানে চা পাতা দিতাম আর চিনি দিতাম আর আমল দুধ দিয়ে চা বানাতাম আর বাকি জিনিসপত্র তো থাকতোই আমাদের কাছে এবারে একদিন কি হয়েছে? যে ওরকম করে আমরা ডিম সিদ্ধও খেয়েছি তখন সকালবেলায় ওরকম করে আমার ডিম আমরা লুকিয়ে লুকিয়ে নিয়ে আসতাম গোটা ডিম খতাম তো ওইভাবে আমরা ডিম সিদ্ধ করে খেতাম এইবার একটা বন্ধু ওর আবার বেশি চুল ও মানে first first করছে জ্ঞান নেই ও বলছে মানে ও ও আমার heater টা নিয়ে গেছে ঠিক আমারই পাশের bed এ কিন্তু মানে আমার থেকে আমার পাশের bed এ মানে একটা দুটো পাশের bed এ আমাকে বলল ভাই heater টা দে না heater টা নিয়ে গেলো ডিম সেদ্ধ করবো ঠিক আছে ও ঘরে যখন গ্যাসে ডিম সেদ্ধ করতো মানে নিজের ঘরে তখন কি করতো যখন সিদ্ধ করে একটু নুন দিতো তো ঠিক থাকে এ কি করেছে ওই ইলেকট্রিকের নুন দিয়ে দিয়েছে আর ধারাম করে একটা firing হলো MCB down আর MCB কোথায়? যে আমাদের house master তাদের ওখানে MCB থাকে আবার লুকিয়ে লুকিয়ে রাত্রে বেলায় যখন রাত্রিবেলায় করেছে ব্যাস light off সারারাত্রি light নেই অন্য room এ light আছে আমাদের room এ light নেই এটা কেমন করে হতে পারে আবার লুকিয়ে লুকিয়ে লুকিয়ে লুকিয়ে গেলাম যাওয়ার পরে সেই MCB কে উঠিয়ে তারপর এলাম তারপরে তো গণধোলাই ওকে কি আর ছাড়া যায়? গণধোলাই আচ্ছা গণধোলাই থেকে মনে করলে আমাদের কম্বল ধোলাই কেমন হতে পারে তো আমাদের কম্বল ধোলাই কেমন হতো? মানে কোনো কিছু মানে মতলব নেই যাকে খুশি আজকে মন হতো আচ্ছা ওকে চলো ওকে আচ্ছা ওকে চলো ওকে আর প্রায় সাত আটজন থাকতাম. সাত আটজনকে বললাম ভাই একটা কম্বল জোগাড় কর কিছু হোক জোগাড় করে চাদর টাদর কিচ্ছু একটা হ্যাঁ কাউকে ডাক আমরা room এ কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে আছি. গেটের পিছন দিকে. দরজার পিছন দিকে আমরা লাগিয়ে লুকিয়ে আছি একজনকে ডাকলাম. এলো. কম্বলটা ঢাকা দিলো দুমাদুম দুমাদুম মার মার একে মার ও ওই দিক থেকে মারছে এ এদিক থেকে মারছে আর immediate ওর কম্বল শরতে শরতে সবাই কিন্তু গায়েব সবাই গায়েব কে মেরেছে? আমি জানি না, তুই মেরেছিস? আমি জানি না ভগবান জানে কে মেরেছে এমন নয় যে আমাদেরও হয়নি আমাদেরও অনেক হয়েছে ওই জন্যই আমরা করেছি আচ্ছা এটা না এটা এটা এটা hostel এর এটা একটা পরম্পরা মানে এটা কেউ change করতে পারে না এমন নয় যে আমরা এসে বললাম চলো আমরা গণধোলাই করবো না না এটা হবে না এটা আমরাও করেছি আমাদের junior ও করবে আমাদের junior রাও করে সেই junior থেকে আর একটা কথা মনে পড়লো junior দের উপর না junior রা খুব একটা খুব খারাপ কাজ করেছিল তো তার জন্য না চরম মার খেয়েছেও আমাদের কাছে এমন নয় খুব বেশি মার খেয়েছে specially junior রা senior দের নাম ধরে ডাকলে তো ও ওরা তো প্রচন্ড মার খেত ওইসব কারণে আর এটা না এটা একটা ভালোও একটা জিনিস ওদের একটু মার খাওয়াটাও ভালো একটু মাঝে মধ্যে কারণ অনেক junior আছে যারা junior এ থেকে থেকে না নিজেকে senior ভাবতে লেগে যায় বা এমন নয় যে উম forcefully ragging না ragging নয় মানে suppose যে সবাইকে দাদা বলা যে আছে যেখানে আছে দাদা বলতে হবে আর এটা rules this is not a এটা ragging নয় এটা rules এটা আমরা তৈরি করিনি আর কেউ ভাঙতে পারবে না এটা চলে আসছে সবাইকে দাদা বলতে হবে এরকম ব্যাপারটা জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন sir এইতো আছি কি অবস্থা আপনার আছি আলহামদুল্লাহ আসুন আজকে কিছু আলোচনা করতেসি কৃষি নিয়ে কৃষিকাজ ঠিকআছে

কৃষি নিয়ে আজকে কিছু কথা বলতে চাই ধরেন এইযে আগের যুগের কৃষিকাজ আর বর্তমান যুগের কৃষিকাজ এর ভিতরে কিছু পার্থক্য আছে কিনা দেখবো হ্যাঁ ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ বুঝছি আপনার কথা এখন আগে কি আপনি বর্তমান কৃষি নিয়ে কথা বলবেন না আদিম কাল এর কৃষি নিয়ে কথা বলবেন

হ্যাঁ আগে আগে মনে হয় যে আদিম কাল এর টা নিয়ে বললে ভালো হয় আদিম কাল এর সম্পর্কে কিছু বলেন আপনি আদিম কাল এর কৃষি সম্পর্কে পড়তে গেলে আসলে প্রথমে আমার মনে হয় যে বর্তমান এর কৃষি নিয়ে আলোচনা হয় better হয় কারণ বর্তমান কৃষিতে অনেক উন্নতি উন্নত হয়েছে তো আর আদিম কালে বর্তমান কৃষি নিয়ে বর্তমান কৃষি কাজ এ দেখেন বিভিন্ন ধরণের যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে হ্যাঁ যেমন এইবার ও দেখেন এইযে ধানটা আমরা তো অনেকেই কাদের মানুষ দিয়ে কাটাই হ্যাঁ এখন কিছু কিছু machine বের হয়ছে এটা দিয়ে ধান কেটে জমিতে বস্তা করে ফেলা হয় এরপরে হম খড় গুলো আলাদা করে ফেলা হয় তাহলে ওই যে আলাদা আর লোক লাগে না কষ্ট অনেক কমে গেছে আর . সরকারি বিভিন্ন উদ্যোগ এর ফলে আগে থেকেই এখন ফসল অনেক ফলানো যাচ্ছে হ্যা এটা ঠিক আছে এখন তো সরকার আপনার মানুষ কে ধান এর বীজ সার সবকিছুই মোটামুটি

হ্যাঁ free তে দিচ্ছে union পরিশোধে বা গ্রামের বিভিন্ন পরিশোধ থেকে এগুলা দেওয়া হচ্ছে হ্যাঁ আসলে মানুষ ও কৃষির দিক দিন দিন ঝুকতেছে কৃষির তো শুধু একটা বিভাগ না যেমন কৃষির গবাদি কৃষির পালন এরপর হস্ মুরগি পালন বর্তমান বেশিরভাগ যারা যুবক

মানুষ কৃষি কাজ এর দিকে মোটামুটি আগ্রহী হচ্ছে সরকারের যে নানা মুখী উদ্যোগ এর ফলে হ্যাঁ সরকারের পৃষ্ঠবসের কারণেই দিন দিন কৃষিতেই অনেকেই উৎপাদন করতেছে তো এজন্য মানুষ মোটামুটি কৃষির দিকে ঝুকতেছে এই দেখেন একটি প্রকল্প আছে সরকারের দেখবেন হ্যাঁ হ্যাঁ এটা তো জানি কৃষিকাজ এর জন্য অনেক রিন্ টিন পাওয়া যাই হ্যাঁ বর্তমানে তো আপনার আমাদের এদিকেও অনেক উদ্যোগ টা আসে যেমন আমার একজন friend হেয় আপনার কৃষি উন্নয়ন এয়া থেকে রিন্ নিয়ে সে এখন মৎস কামার করতেসে

এভাবে আরো অনেকে করতেসে কেউ গরু পালন করতেসে কেউ হাঁস মুরগি করতেসে কেউ আপনার ছাগল পালন করতেসে আসলে বর্তমানে যারা শিক্ষিত বুড়ো যুবক যারা আসে তারা এইটা তে বেশি তারা তারাও এই উদ্যোগ গুলা মোটামুটি খুব সহজেই নিতেসে হ্যাঁ আবার আপনার যে এই কৃষি sector যেটা আপনার এই শস্য আপনার কিন্তু অনেক পরিবর্তন আসতেসে আগে মনে করেন মানুষ সনাতন পদ্ধতি তে চাষাবাদ করতো এখন

হ্যাঁ মানুষ গরু দিয়ে হাল চাষ করতো এখন তো এখন তো tractor আর টিলার এরপরে আবার আপনার ওই যে বড়ো tractor গুলো আসে ঐগুলো দিয়েও চাষ বাস করা হচ্ছে এখানে আপনার মনে করেন কৃষক এর form খরচ সব কিছু তো অনেক ক্লাবা হচ্ছে বুঝেননা সময় শ্রম মোটামুটি সব মিশিয়ে কমতেসে আপনার যেমন আগের আগের কৃষি তে যদি আমরা বলি তাহলে ওখানে প্রযুক্তির ব্যাপক অভাব সিলো আপনার কিছুই ছিলোনা আপনার যেমন বলতে গেলে এই যন্ত্রপাতি এর পরে আবার কৃষি পদ্ধতি হম কৃষি পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক কিসু ছিলোনা মানুষ যা হ্যাঁ মানুষের আগে যে পুরো অভিজ্ঞতা ছিল ঐটা গিয়ে মানুষ নিজের মতো করে নিজে করতো গে ওই কিন্তু পরিশ্রম অনুযায়ীই মানুষ ফলটা পেতোনা আরকি

পরিশ্রম বেশি সিলো ফল খুব কম হয়তো বতর্মানে পরিশ্রম কমে গেসে ফল পাইতেসে মোটামুটি হ্যাঁ এখন সব কিসুর চেয়ে যদি কেও যদি আপনার সম্পূর্ণ প্রযুক্তি ব্যবহার করে হম তার মাথা খাটিয়ে যদি কোনো অনুযায়ী কোনো কৃষি কাজ করে সে লাভবান হচ্ছে এই জি কৃষি তে উৎসাহ উৎসাহ দেয় আমাদের আরেকজন ভাই যেমন সাইকসিয়ার সাংলায়ের উনার কৃষির উৎসাহ দিবেনা ডাকদি কিন্তু অনেক ক যেমন আমাদের মতো বেকার যুবকরা অনেক কৃষি কাজে গিয়েছে দেখেন মাঝে মাঝে দেখায় হ্যাঁ হ্যাঁ আমি লিচুবাগান এই রাসাইতে অনেক জাগা পিয়ারাবাগান করে অনেক কিছু অনেকে বিদেশ থেকে চলি আসছে মাল্টার চাষ করে অনেক টাকা income করতেসে অরে আমি তো এই news টা দেখে অবাক বাংলাদেশে আপনার এই সৌদি আরব এ খেজুর চাষ হচ্ছে হ্যাঁ বিদেশ এ অনেক বিদেশ এ অনেক ফলের চাষ মোটামুটি বাংলাদেশ এ এখন heavy লাগে যেমন আপনার এই যে দেশি এখন মালটা যেটা আপনার বাহির হয়েছে না ইটা আপনার দেখতে দাম অনেক কম একশো টাকার নিচে কেজি হ্যা অনেকটা মোটা মতি sir কে দেখে অনেকে মোটামুটি অনেক এ উৎবুদ্ধ হচ্ছে কৃষি কাজ এ যার কারণে আসা করি কিছু ফল এর দাম ও কিছু কমাবে যে হিসেবে উৎপাদন হচ্ছে বাংলা দেশ এ এইযে বিদেশী ফলগুলা কিন্তু কৃষি কিছু কিছু আপনার উদ্যোগ তা আছে যারা আপনার ওই কীটনাশক ব্যবহার করে মানুষ এর স্বাস্থ্য হানির স্বাস্থ্যের দিকে খেয়াল তা রাখতেছে না যেমন organic ভাবে ের যদি আপনার চাষাবাদ গুলো করতো তাহলে আরো অনেক ভালো হতো আরকি ওই আপনার অনেক জন আছে বেশি লাভ এর জন্য ইটা সোল শুধু লোক থাকবে

এই বছর আপনাদের ওই জায়গার ধান কেমন হয়েছে আমাদের এই জায়গার ধান মোটামুটি হয়েছে

বা এই যে শীতকালীন সবজি গুলা কেমন হয়েছে আমাদের এই জায়গার bumper ধানের ফলন আপনার সব কিছুর এই বছর যা ধান পাইছি অনেক লাভ এই বছর তো আপনার ধান এর দাম ও অনেক বেশি উহ আর দেখেন সরকার কিন্তু বিভিন্ন কৃষককে প্রসিদন দেওয়ার নিয়ে উদ্যোগ নিয়েছে আপনার এই যে এবারে সামনে তো এবার আপনার আবার ধানের তা লাগে ব না

সরকার মানুষকে বিস্ বিষয় তা দিচ্ছে এর পর আপনার সার আবার আপনার যেই আমাদের সেইগুলা মাঠ পর্যায় যাই এইসব মানুষ কে সহযোগিতা করতেছে হ্যাঁ মাঠ পর্যায়ে এসে কাজ করে একদম মাঠ পর্যায়ে আসে হু মোটামুটি আগের থেকে অনেক শুরু শুরুতে বেশি পাচ্ছে আর মানুষে আগ্রহী হচ্ছে আপনাদের ঐখানে এই যে আগে কি এইরকম ই চাষ হতো এখন মোটর বছরে মোটামুটি এই চাষ করতেছে শুধু সাইথে করে দিতেছে

আ আ আহ আগের তুলনায় অনেক উন্ন হয়েছে কৃষির অরে আগের সাথে এখন আপনার রাট দিন তফাত আগে আপনার কি হয়েছিল আগে আমার দাদা আমার দাদা বলছিলো একদিন যে আগে আপনার এই দশ দশ বিঘা জমিতে যে ধান হয়তো না এখন এক বিঘা তে ওই ধান হয়

আপনারা মনে করেন যে বীজ গুলা উন্নত hybrid বীজ আগে তো মানুষ ওই আসলে বিভিন্ন সার আছে আর মানুষ তো ঐরকম যেমন মাটির পুষ্টি গুনাগুন সম্পর্কে আগের মানুষ জানতো না যেমন এখন তো একটা মনে করেন যে যে কোনো ফসল ফসলের রোগ বেলাই বেপার সেপার আছে

এখন তো মানুষ না এর জন্য মানুষ আগে থেকে প্রস্তুতি নিয়ে নেয় ওই সুযোগ সুবিধা গুলা আছে বিধায় মানুষ আর জানি বিধায় প্রস্তুতি নিতে পারে

হ্যাঁ আমি ও আমাদের রাস্তার রাস্তার ধরে যে একটা জমি আছে ঐখানে বিভিন্ন ধরণের সবজি করছি মোটর সীম গাছ লাও কুমড়ো এগুলো চাষ করলাম আমরা ও আপনি তো চাকরি জিবি মানুষ তবুও এইগুলা করতেছেন

উহ নিজে চাষ করে খেলে তো সমস্যা নেই বাবরের যেই সবজি গুলা এটাতে অনেক সময় ফল থাকে ইটা আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই জন্য পারলে পারলে সবাই যদি পারে তো নিজে চাষ করে নিজে খাইতে পারে এখন আবার আপনার ওই

এখন আবার আপনার ওই কিছু কিছু যে নতুন উদ্যোগ তা আছে ইটা আপনার organic ভাবে সবজি ফল এগুলা চাষ করার চেষ্টা করতাছে

বাজার ও ভালো এটার বাজার ও অনেক ভালো মানুষ তো চায় সবসময় organic খাবার খাই কিন্তু মানুষ তো পাইতেছে না ঐরকম এখন মানুষ কিছু কিছু কিছু কিছু উদ্যোগ তো উদ্যোগ নিচ্ছে আবার আপনার সরকারি

একটা একটা দেখাক আর একটা দেখেন যে উদ্যোগ উদ্দীপনা ইটা দেখে মানুষ শহরেও চাতকী সীতা করতাছে দেখছেন কি শহরের বড়ো বড়ো শহর গুলো আছে তাহলে আর সমস্যা হবে না এক হবে না oxygen এর সমস্যা গাছ লাগবে এখন কর আছে আর কি আপনার সব হয় সব আপনার ওই আম তারপরে পেয়ারা আপেল বেরোয় কিছু কিছু ফল দেখেন বারো মাস পাওয়া যাই না seasonally ফল যেইগুলো আর কি ইটা একমাত্র কৃষি র বিপ্লব আপনারা যেই dragon ফল এই dragon ফল আগে আমরা কখনো নাম শুনিনি এটাই আমাদের দেশ এ সাত কেজি তে হইতেছে

আমাদের গ্রাম ও আছে আপনাদের গ্রাম ও আছে নাকি

ও তো মার জন্য একটা parcel করিয়েন লাগাই লাগানোর পর